কয়েকটা ছেলেমেয়ের হাতে খাতা বই দেখতে পাচ্ছি।

এটা একটা টোটোর শোরুম ।

আমনে টোটো বাইক দেখা যাচ্ছে।

সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে।

দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্চে।

সামনে অনেকগুলো ফুল দেখা যাচ্ছে।

এটা কুচবিহারের সান সাইন নার্সিং হোম ।

এটা একটা মাল রাখার গোডাউন ।